গুলাপি বর্ণের একটি ব্যাগ বড় একটি বাক্স--

একটি দুকান গুলাপি হলুদ বর্ণের।

বিভিন্ন বর্ণের বড় বড় গাছ।

একটি বেড়া রয়েছে একটি মাঠ একটি আকাশ ইথ্যাদি দেখা যাচ্ছে।

একটি দুকান অনেকগুলি জলের বুতল --

একটি রাস্তা পরিষ্কার রাস্তা বৈদ্যুতিক তার।

বিভিন্ন পোস্টার একটি স্কুটার --

বিভিন্ন বর্ণের পোশাক পরা ছেলে মেয়ে।

বাদামী বর্ণের চেয়ার বিভিন্ন বর্ণের গোলাপী হলুদ বর্ণের মেয়েদের পোশ--

সাদা বর্ণের বুলু পিলার দাওয়া একটি গে--